এই ছবিটি কোন আর্ট স্কুল এর ছবি হয়তো । যেখানে একদিন ম্যাডাম তার স্টুডেন্ট দেরকে সুন্দর আর্ট ক্রাফ্ট শেখাচ্ছেন ।

এটি একটি আধার কার্ড সংশোধনের অফিস হবে হয়তো যেখানে আধার কার্ড সংশোধনের বড় পোস্টার লাগানো আছে।

এটি একটি মোবাইল ফোনের দোকান মোবাইল রিচার্জ গান আপলোড এবং মোবাইল পার্টস বিক্রি হয়।

দুটো মানুষ দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ।